রেস্টুরেন্টটিতে পিজার ছবি রয়েছে একটি সেফের হাতে।

ঘরটিতে ওঠার জন্য একটি সিঁড়ি রয়েছে।

ঘরটির ওপরে শালবাড়ি লেখা রয়েছে।

এখানে ছবিটিতে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে।

ছবিটির মধ্যে কয়েকটি মানুষকে দেখা যাচ্ছে।

ছবিটির মধ্যে একটি ফুলের গাছ দেখা যাচ্ছে।

ছবিটির মধ্যে অনেকগুলি গাড়ি দেখা যাচ্ছে।

ছবিটির মধ্যে অনেক ঘর দেখা যাচ্ছে।

ঘরটির মধ্যে নানা রকম ফুল রয়েছে।

ঘরগুলি লাল কালারের রং করা রয়েছে।

ছবিটিতে অনেকগুলি গাছ দেখা যাচ্ছে।

দোকানটির দেওয়ালগুলি হলুদ এবং সাদা কালারের।

ঘরগুলির মধ্যে অনেকগুলি লোককে দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি লাল কালারের হেলমেটকে দেখা যাচ্ছে।

ছবিটিতে অনেকগুলি ফেবিকুইক দেখা যাচ্ছে।

ঘরটির মদ্যে একটি লাইট দেখা যাচ্ছে।

এখানে ছবিটিতে একটি চা বাগান দেখা যাচ্ছে।

ছবিটির মদ্যে কয়েকটা ঘর দেখা যাচ্চে।

এখানে ছবিটির মধ্যে একটি দোকানঘর দেখা যাচ্ছে।

দোকান ঘরটিতে কয়েকটি মাস্ক দেখা যাচ্ছে।

মাঠটির মদ্যে অনেকগুলি মানুষকে দেখা যাচ্ছে।

এখানে ছবিটির মধ্যে একটি মাঠ দেখা যাচ্ছে।